আর সাইড এ আঁকার ভবন আছে।

উ নতুন ভবন নির্মাণ হছে ওখানে কাজ চলছে।

আছে। আর লেখা আছে নো স্মোকিং ।

ন ভবন নির্মাণের কাজ চলছে। এখানে ঢালাই হচ্ছে।